এবং সাইডে টেবিলের উপর একটি মোবাইল ফোন রাখা।

এবং একটি ছাগল দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে।

এবং সামনে টেবিলে কাচি আছে দুটো স্প্রে বোটোল --

এবং অনেক লাইটও রয়েছে খুব সুন্দর করে সাজ--

একটি মানুষ বসে আছে দোকানে।

বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজানো অনেক লাইট রয়েছে।

সবুজ কালারের কিছু লেখা আছে অনেক কিছুই।

তার পাশে অনেক সবুজ গাছপালা।

এটা একটি ইস্কুল এবং অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে।

এখানে আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

একটি লোক সিঁড়ি দিয়ে উঠতেছে।

লোকটি হলুদ কালারের শার্ট এবং জিন্স পরে আছে।

এখানে আমি একটি মোক্তপ দেখতে পাচ্ছি।

বাচ্চা ছেলেগুলোর মাথায় টুপি এবং মেয়েগুলোর মাথায় ওড়না রয়েছে।

একটি লোক চেয়ারে বসে আছে।

এবং ঘরটি সাদা কালারের।

বাক্সর ভিতরে কিছু মূল্যবান জিনিস তালা দেওয়া হয়েছে।

ফুলগুলো পিংক কালারের হোয়াইট কালারের এবং হলুদ কালারের এবং এক --

চারপাশে অনেক সুন্দর করে তালগাছ সাজানো রয়েছে।